এটি একটি কলকাতা হট লেক -এর একটি অফিস যেটা হাই প্রোফাইল অফিস যেটি কাঁচের বিল্ডিং -এ ঘেরা। একটি গাছ দেখা যাচ্ছে এখানে।

স্কুলে ক্রিসমাস ডে পালন হচ্ছে | যেখানে স্কুল ছাত্রীরা উপস্থিত রয়েছেন ।

এটি একটি গাড়ি ওয়াশ হচ্ছে তারজন্য গাড়িটাকে উঁচুতে রাখা হয়েছে।

যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার পরনে রয়েছে কালো প্যান্ট কালো জ্যাকেট এবং নীল গেঞ্জি।